ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি রেস্তোরাঁর ছবি। রাতের অন্ধকারে রেস্তোরাঁ ।

এটা হল কলকাতার বিদ্যাসাগর কলেজ -এর ছবি-ই।

সামনে রয়েছে অনেক চেয়ার কেউ চেয়ার এ হেলান দিয়ে দাঁড়িয়ে কেউ বা এমনিই দাঁড়িয়ে ওপরে ছাউনি দিয়ে ঘেরা।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি চিড়িয়াখানা ছবি।

যেখানে দুজন মানুষ তাদের দোকান কে সাজাতে বোঝাতে ব্য --

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মুদির দোকানের ছবি। দুটি দোকান পাশাপাশি অবস--